অনেক পাখা দেখা যাচ্ছে পাখাগুলো ঘুরছে জানলা আছে দরজাও আছে।

এটা একটা জিম আ জিম দেখা যাচ্ছে যেখানে একটা ছেলেকে দেখা যাচ্ছে সে --

উম উ উ মানে অনেক কিছু দিয়ে রোল করা আছে মাঝখানে মাঝখানে ইট।

ছোট ছোট গাছ হয়ে রয়েছে আবার বড় বড় গাছও রয়েছে।

অ্যা আর সাইড -এ দেখা যাচ্ছে গাছ রয়েছে উঁম আর বড় বড় বড় বড় পাথর দেখা যা--

একটা রুম দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে একটা নীল রঙের চেয়ার দেখা যাচ্ছে বসার জন্য।

একটা বড় রুম দেখা যাচ্ছে যেখানে--

যেখানে অনেক উঁ ছেলেমেয়েরা অ্যা রয়েছে তারা ক্রাফ্ট -এর কাজ করছে।

উম সবাই আ ব ক্রিম কালার -এর শাড়ি আর মেরুন কালার -এর পাড় শাড়ি পরে রয়েছে একজন--

ছোট বড় অনেক মেশিন দেখা যাচ্ছে একটা শোকেস মতন দেখা যাচ্ছে দূরে দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলানো রয়েছে।

সেখানে অনেক ঘাস হয়ে রয়েছে দূরে আকাশ দেখা যাচ্ছে আর ছোট ছোট গাছ দেখা যা--

একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে অ্যা যেখানে সব পিলার গাঁথা রয়েছে।